উম গাড়ি ধোয়ার কাজ হচ্ছে যেখানে স্ট্যান্ড দিয়ে গাড়িটাকে উপর দিয়ে এখানে এ তোলা রয়েছে।

দোকান দেখা যাচ্ছে যেখানে এল.ই.ডি টি.ভি. এল.সি.ডি টি.ভি রয়েছে লাইট গুলো জ্বলছে।